গ্রামবাসীদের সামনে এটি একটি নদী বয়ে চলেছে।

এ এ ইঁদুরের তৈরি ব্রিডিং করার ফার্ম রয়েছে।

এবং দুই ধারে ছোট বড় চার চাকা এবং দু চাকার গাড়ি দাঁড়িয়ে রয়ে--

ওয়াসের হাত ধোয়ার জন্য একটি জায়গা রাখা আছে।

এবং ডান সাইডে সবুজ কালারের একটি মেশিন রাখা আছে।

ফাঁকা রাস্তার ঠিক সামনে পাশেই রয়েছে একটি বিল্ডিং বিল্ডিংয়ের সামনে একটি সবুজ কালারের গেট রয়েছে।

এর মধ্যে রয়েছে একটি রয়্যাল এনফিল্ড গাড়ি রয়্যাল এনফিল্ড গাড়িটি স্ট্যান্ড করে রাখা আছে এবং তার পাশে এটি হেলমেট রাখা আছে এবং চারিদিকে অপরূপ সৌন্দর্যে সবুজ গাছপালা রয়েছে এবং একটি খালি মাঠ রয়েছে খালি মাঠের পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে রাস্তার পাশে একটি এই--

এবং পাথরের দিয়ে একটি সিঁড়ি চলে গেছে এবং এই পাথরের দেওয়ালের গায়ে গায়ে--

এবং দেয়ালের ঠিক পাশে একটি বড় একটি--।

এটি দেখে বোধিত হচ্ছে যে পুরা ট্রাইবেল কমিউনিটি ।

পেছনদিকে কিছু ছোট বড় অনেক--

ঠিকছেন দিয়ে পাশে রাখছেন এর পিছন দিকে বড় বড়--

এবং ভগবান শিবের একটি মন্দির তার পাশে একটি বড় বটগাছ রয়েছে।

এটি একটি খেলার স্টেডিয়ামের এর চিত্র খেলার স্টেডিয়ামের এর মাঝখানে --

পিছনে আই_সি_সি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ওয়ার্ল্ড কাপ ফাইনালের খেলা চলছে।

ময়ূরটি একদম খুব সুন্দর ভাবে দেখতে প্রতিত হচ্ছে ময়ূরটি ওপর দিকে একটি বাঁশ গাছ চলে যাচ্ছে।

এক সামনের ময়দানটি সম্পূর্ণ খালি।

সেটা আছে বিভিন্ন রঙের স্পোর্টস সুজ রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন রানিং অর ট্রেনিং সুজ বিভিন্ন কালার এবং বিভিন্ন সাইজের--

দোকান রয়েছে দোকানগুলি কিছু দোকান খালি রয়েছে।

এটি একটি খোলা মাঠের ছবি খোলা মাঠের এক সাইডে একটি বাড়ি রয়েছে বাড়ির পাশে রয়েছে একটি কলা গাছ এবং দূর থেকে একটি--

এবং গেটের অপজিট সাইটে রয়েছে একটি পাকা রাস্তা চলে যাচ্ছে পাকা রাস্তার দুই ধারে রয়েছে--

এরম ধরনের ছোট বড়ো অনেক গাছপালা এবং টি বাড়িটির ঠিক সামনে একটি ইয়ে উঠোন রয়েছে যেটি পাকা।

মিস্ত্রীরিরা তারা একসাথে কাজ করছেন।

অনেক ধরনের পাশে একটি অন্য একটি লাল নঙের ফুলগাছ রয়েছে এবং তার পাশে একটি বড়ো একটি গাছ রয়েছে এবং এর চার সাইডে--

এইচ_ডি_এফ_সি ব্যাংকের চিত্র এইচ_ডি_এফ_সি ব্যাংকে এ এটি গার্ড তাদের গাইড সাথে এটি--

ছোট বাচ্চারা মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করছেন এবং তাদেরকে--